আ-আ এটা তো কোন মন্দির অথবা প্যান্ডেল । আমাদের হয়তো পুজোর কোন প্যান্ডেল এর থিম এরকম ছিল।

এটা তো দেখে আমার মনে হচ্ছে ও সর্ষের তেলের ঘানি হয় না।

আমার তো মানে শেষ কবে গিয়েছিলাম নিকো পার্ক মনেও নেই বাট গরমকালেই গেছিলাম যার ফলে ড্রাই পার্ক ট্রাভেল করিনি।

ওই স্বভূমির ঠাকুর টা দেখতে যেতে গিয়ে সেই জায়গাটা দেখেছি। ওই জায়গাটা আমি স্বভূমি নামেই চিনি। যত সম্ভব বোধহয় ওটা লেক টাউন ।

নীল সাদা বলে একটা কথা বলি আমাদের জানা কথা এই পশ্চিমবাংলায় --

চম্পারন নাম শুনে আমার মাথায় একটাই আসে চম্পারন মিট । এখন তো নেট --

খুললেই চম্পারন মিট আর বিহারী মিট চম্পারন মিট এটা ওই মাটির হাঁড়িতে চা--

আহ পেয়াজ আদা রসুন গোটা দাও মাটন ঢুকাও আর আগুনে পোড়াও চম্পারন মিট । এছাড়া আমি কিছু বলতে পার--

তো ও এগুলো একেকটা আমাদের কালচার এর ফোক ডান্স। তো --

বিভিন্ন ফ্লাইওভার এর নিচে বাস বা অটো দাঁড়ায় মানে লোককে তোলার জন্য।

স্টেট ব্যাংক এ.টি.এম. আমাদের এস.বি.আই. ।

হয় কখনো দেখাবে পাঁচশো টাকার নোট নেই কখনো দেখাবে একশো টাকার নোট নেই ।

আমাদের বাড়ির আশেপাশে আব তিনটে মসজিদ আছে। একটা আনভার শাহ গোলামের কি গোলামশাহ মসজিদ।

প্রথম মাথায় আসলো আমাদের কালিঘাট মন্দির এরকম গিজগিজি ভিড় আর লাইট ।

কখনো গাড়ি নিয়ে কখনো বাইক নিয়ে ডিরেক্ট চলে যাই। ট্রেন -এ কমই এখন যাওয়া হয় ।